আমিও বেশ ভালো আছি তো কি অবস্থা তোমার হ্যাঁ আল্লাহামদুল্লিয়া আমার অবস্থা ভালো আহ এখন তো খুব শীত আহ তো শীতের মধ্যে আসলে অবস্থাটা কেমন বলবো বুঝতে পারছিনা খুব খুব ভালো তা না আবার খুব খারাপও না তোমার অবস্থা কেমন আহ আমার অবস্থা আসলে আমার কিছুদিন আগে ঠান্ডা লেগে ছিল তুমি তো বললেই যে শীতের কথাটা

বেশ গরমে পড়ে গেছে বলা যায় এখন আর কি যা কম হওয়ার কারণে একটু স্বস্তিতে আছি বাহ তাহলে তো ভালোই তুই তো একটু স্বস্তি তে আছো তাও কিন্তু আমার দেখো যে শীত কিন্তু চলে যাচ্ছে প্রায় শেষের দিকে এখন অন্য একটা মানে ঋতু চলে আসছে তো ঋতু পরিবর্তনই সময়টা আসলে শরীর মানুষের শরীর মানুষের সর্দি কাশি বেশি লাগে আমারই সে একই অবস্থা হয়েছে আমারও সর্দি কাশি লেগেছে

আহারে কিন্তু আমার হচ্ছে এই যে ঠান্ডা একটা সময় গেল না তখন ঠান্ডা লেগে ছিল বুকে একদম কফ জমে গিয়েছিল তারপর ডাক্তার দেখাতে হয়েছে ডাক্তার বললেন যে বেশি বেশি করে গরম পানি গরম গরম তরল যে খাবারগুলো আছে সেগুলো বেশি করে খেতে আর ঠান্ডাতে একেবারে খাবার খাওয়াই যাবে না এমনকি গোসল করা যাবে না ওই সেই যেগুলো আর কি যখন আমি একটু কি বলবো যখন আমি একটু মেনে চলার চেষ্টা করলাম তখন দেখলাম যে না আস্তে আস্তে আমার শরীরটা বেশ ভালো হয়ে উঠছে হ্যাঁ আমারও ঠান্ডা লেগেছিল জ্বর ছিল বেশ কয়েকদিন তবে হ্যাঁ এখন যেহেতু এই যে ঋতু পরিবর্তনটা আসছে আস্তে আস্তে তো আশা করছি যে এখন কিছুটা হলেও এই সমস্যা গুলো থেকে সবাই মুক্তি পাবে শুধু আমি তো আমি তো না এবং অনেক শিশুদের দেখছি আহ যদি তুমি খবরে দেখো শিশুরা কিন্তু বেশ ঠান্ডা জনিত রোগের ভুগে হাসপাতালে ভর্তি হচ্ছে যেটা বেশ ভয়ঙ্কর একটা বিষয় আমার মনে হয় হ্যাঁ আসলে আর তুমি বললে না যে ঠান্ডা পানিতে তোমাকে গোসল করতে না করেছে আর গরম পানিতে খেতে বলেছে আসলে আহ এই জিনিসটা আমার সবথেকে বেশি কি জানো মানে গরম পানি দিয়ে গোসল করতে ভালো লাগে কিন্তু গরম পানি খাইতে ভালো লাগেনা সে কারণে আসলে আমি মানে প্রত্যেকবার যখন খাই তখন ঠান্ডা পানি খেয়েনি ওইটা আমার অনেক প্রিয় আসলে সেই কারণে আমার হয়তো ঠান্ডাটা খুব একটা ভালোভাবে যাচ্ছে না

এই অবস্থা দূর করতে হবে আসলে কারণ দেখো আমারও কিন্তু ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার খুব পছন্দ ice cream পেলে তো আমি লোভ সামলাতে এত গরম এত ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা পানি খাওয়া বা ঠান্ডা জাতীয় জিনিসগুলো খাওয়া তা কমাতে হবে না হলে হবে কি তোমার যদি tonsil সমস্যা থেকে থাকে তুমি কিন্তু বেশ অসুখে পড়বে আমারও এইরকম সমস্যা আছে আমি কিছুদিন আগেই যখন আমার ঠান্ডা লেগে ছিল একটু এক দুই চামচ খেয়েছিলাম পরদিন সকাল থেকে গলা ফুলে একদম ঢোল অবস্থা কিছুই করতে পারছিলাম না কারো সাথে যোগাযোগ করতে পারছিলাম না এবং গলা কান সব ব্যথা হয়ে গিয়ে ছিল খুবই বাজে অবস্থা হয়েছিল আমি আসলে ওই যে একটা আর রোগের শিকার হয়েছিলাম তারপর থেকে আমি খুব মেনে চলার চেষ্টা করি একটু গরম ধরনের খাবার খাওয়া একটু আহ একটু এই ice cream তারপর coke এইগুলোর লোভ গুলোই যেন একটু

খেয়াল রাখি খেয়াল রাখার চেষ্টা করি আর কি

আহ আমার গলা ব্যথা জন্য গলা ব্যথা হলেই একটা ওষুধ আছে যেটা খেলে আমার একদিনে গলা ব্যথা সেরে যায় সেখানে গলা ব্যথা সে এ গলা ব্যথা সেরে গেলে তখন আর মানে গরম পানি খাব তো দূরের কথা ওষুধই খাই না তো এই অভ্যাসটা আমার আসলে অনেক খারাপ আমি বদলাতে পারছি না কারণ এখনো যে গরম পানি খেতে পারি না খেলে আমার কেমন জানি একটা অস্বস্তি বোধ হয় সেই কারণে গরম পানি খাই না ঠান্ডা পানি খায় সে কারণে হয়তো বা আমার সর্দি কাশি লেগে গেছে এর কথা বলছিলে হ্যাঁ ওটা ফুলে গেছে আমি তোমাকে এই ব্যাপারে কিছুটা সাহায্য করতে পারি এই যে তুমি কফ তুমি কিভাবে নীলা তুমি আসলে করতে পারো যে তুমি যদি আহ মনে করো এখন আমি ঠান্ডা পানি ঠান্ডা পানি খেতেই হবে খেতে ইচ্ছা করছে যেটা করতে পারো হ্যাঁ তুমি গরম পানি পানিতে একেবারে সরাসরি না খেলে একটু যাতে কুসুম গরম থাকে হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি একেবারে বরফ পানি না খেয়ে একটু একটু আর কি বরফের চেয়ে একটু বেশি তাপের পানি খেলে তোমার জন্য সেটা সহনীয় পর্যায়ে থাকবে আমার মনে হয় এইতো হল গরমের কথা ঠান্ডার কথা গেল নিজেদের কথা

তোমাদের সেখানকার ঠান্ডার পরিস্থিত টা কেমন ছিল মানে শুরুর দিক বেশ একটা ঠান্ডা ভাব ছিল যা ঠান্ডা কম এসেছিল আবার একটা শৈত প্রবাহের আমরা চিত্র তোমাদের বা তোমাদের এলাকায় তুমি যে জায়গাতে থাকো সেই জায়গাটা এখন ঠান্ডা কি পরিস্থিতি

মানে কনকনে ঠান্ডা যাকে বলে ঘর থেকে বের হওয়া যায় না হয়তো এরকম মনে হতো ঠান্ডা ঘর থেকে বেরবো ঘর থেকে বের হলে হাত বরফ হয়ে যাচ্ছে বা হাত জমে যাচ্ছে হাত নাড়ানো যাচ্ছে না ওই রকম মনে হতো এখনো

এখন তো মাঝামাঝি এখন তো শেষের দিকে তো এখন মোটামুটি গরম পড়েছে এখন আর এত ঠান্ডা নেই এখন শীতের কাপড় ছাড়াও বাইরে যাওয়া যায় বাইরে গিয়ে মানে ঘুরে বেড়ানো যায় তেমন কোন একটা খারাপ অবস্থা নেই আর এখানকার যে শীতের মধ্যে আসলে মানুষজন অনেক অনেক কষ্ট করেছে আমাদের এলাকায় শীতের মধ্যে অনেক গরিব মানুষ আছে যারা আসলে অনেক কষ্ট করেছে তারা আহ শীতে ভালোভাবে তাদের কাপড়-চোপড় নেই তারা আসলে শীতের মধ্যে আহ থাকতে অনেক কষ্ট হয়েছে তাদের যে হ্যাঁ তুমি তো আসলে যে এলাকাটাতে থাকো সেখানে একটু আহ কি বলে শীতের হ্যাঁ হ্যাঁ বেশ বেশি ঠান্ডা পড়ে আমি চিন্তা করছিলাম যে সেখানকার যারা একটু দরিদ্র বা অসুস্থ মানুষ আছেন তাদের কি অবস্থা সেইখানে

শীতের কাপড় ছোট ছোট বাচ্চাদের শীতের জামা তারপর বৃদ্ধদেরকে শীতের আর কি কম্বল এই জিনিসগুলো একটু এই জিনিসগুলো একটু দেয়ার ব্যবস্থা করছিলাম তোমাদের সেখানে কি এরকম কোন ব্যবস্থা হচ্ছিল বা তোমরা কি কোন উদ্যোগ নিয়েছিলে কিনা না এবারে শীতে সেই রকম কোন উদ্যোগ নেওয়া হয়নি তবে সেটা নিলে হয়তো অনেক ভালো হতো কারণ এবারের শীতটা অনেকটাই বেশি শীতের প্রকোপটা অনেক বেশি ছিল মানুষজন অনেক কষ্ট করেছে আহ আসলে আমাদেরই ভুল কিছু চিন্তা ভাবনার কারণে আসলে সঠিক সিদ্ধান্তের কারণে এই উদ্যোগটা নেওয়া হয়নি তবে আমার অনেক ইচ্ছা যে এরকম সিদ্ধান্ত আগামীতে আগামী শীতের নিব আর যারা গরীব-দুঃখী মানুষ আছে যত মানুষ তাদেরকে আমরা কিছু গরম কাপড় চোপড় উপহার দেব উপহার হিসেবে বা এই দান করব

আহ আমাদের কিছু বন্ধু বান্ধব আছে বন্ধুবান্ধব আছে আবার কিছু বড় পাড়ার ভাইরাও আছে যারা মিলে সব চিন্তা ভাবনা করছে যে সেরকম কিছু করা যায় কিনা যেহেতু আমরা student তো এত বেশি কিছু দিতে পারব না আমাদের সাধ্যের ভিতর থেকে যে যতটুকু দেওয়ার যতটুকু সাহায্য করা যায় ততটুকু আরো ধরো

আশে পাশে যারা আছেন সাহায্য করতে চান তবে তাদের সময় হয়ে ওঠে না তাদেরকেও আমরা আসলে এই সব গুলিতে সহযোগিতা করতে যেন তারা সেই অর্থটা দিয়ে সাহায্য করেন যাতে আমরা গরীব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি হ্যাঁ এই এই সহযোগিতা গুলি করতে খুব ভালো লাগে যখন এইসব এই রকম সামাজিক কর্মকান্ডে নিজেকে জড়াতে পারি আচ্ছা একটা দেশের জন্য দেশের গরীব মানুষগুলোর জন্য যারা আমাদের আহ আমাদের জন্য পরিশ্রম করে যারা আমাদেরকে খাওয়ায় উম আমাদেরকে কাজ করে দেয় প্রতিদিনই আমাদের তারা আমাদের দরকারে কাজ করে আমরা তাদের ছাড়া চলতে পারি না তাদের কিছু একটা করতে পারলাম সেটাই হচ্ছে সফলতা আসলে সফলতা তৃপ্তিটাই আসলে সবচেয়ে বড়ো কথা মানসিক তৃপ্তিটা যদি তুমি আহ পুরোপুরিভাবে না পাও তাহলে সেখানে তাহলে সেক্ষেত্রে তুমি যত বড়োই ধনী হও না কেন যত কিছুই থাকুক না কেন তোমার কাছে তুমি আসলে কখনো সুখী হতে পারবে না বা মানসিক দিক থেকে থেকে তুমি আসলে কি বলবো শান্তিতে থাকতে পারবে না হ্যাঁ এইরকম আসলে আমরা সুযোগগুলোকে কাজে লাগাব অবশ্যই তুমিও চেষ্টা করবে বন্ধু-বান্ধব বা আশে-পাশের মানুষ যারা আছে তাদেরকে উৎসাহিত করতে উদ্বুদ্ধ করতে এই বিষয়গুলোতে যেন মানুষের পাশে দাঁড়ায় যেন মানুষকে সাহায্য করে তো হ্যাঁ অনেক তো এইসব কথা হল এখন একটু অন্য অন্য বিষয়ে যাই শীতের পিঠা কেমন খেলে হ্যাঁ শীতের পিঠা আসলে শীতের মধ্যে সবচেয়ে বেশি মানে উপভোগ করা জিনিসই হছে শীতের মধ্যে শীতের পিঠা গুলা আসলে আমাদের এইদিকে উম পিঠাপুলির মানে অনেক বড়ো ধুমধাম করে পিঠাপুলির উৎসব পালন করা হয় আর পিঠাও বানানো হয় প্রত্যেক ঘরে ঘরে ঘরে ঘরে পিঠাও বানানো হয় অনেক মানে পুরোটা শীত জুড়েই পিঠা পিঠা খেয়ে গেলাম তো পাটিসাপটা এই এই কিছুদিন আগেই হল পাটিসাপটা পিঠা খেলাম তারপর কলা-পিঠা তো চেনোই তুমি শীতের মধ্যে চলে পুলি-পিঠা দুধশীতল এইগুলা তো খুব খেলাম শীতল পিঠাও খেয়েছি দুধ ছাড়া আবার কিছুদিন আগেই খেলাম মানে উম দুধশীতল তো বললামই তোমাকে তোমার কথা শুনে তোমার পিঠার আহ বিস্তারিত বিবরণ শুনে আমার এখনই মনে হচ্ছে যে কি যেন একটা আমার মধ্যে একটা কমতি ছিল আহ আমিও পিঠা খেয়েছি তবে খুব একটা বেশি খাইনি তোমাদের আসলে তোমাদের তোমরা যেখানে থাকো সেখানে তো একটা বিরাট কি বলবো সে মানুষ জনের সমাগম আছে আমি যেখানে থাকি আসলে তো খুব একটা মানুষ জন নেই তো দেখা যায় যে এই ধরনের আনন্দ উৎসবের আমেজটা খুব কম পাওয়া যায় আমি এই বিষয়গুলোকে খুব খুব খুব অনুভব করি নিজের হৃদয় দিয়ে আমার মনে হয় যে বারবার মনে হয় প্রত্যেকবারই যে আইস আমিও যদি তোমাদের মতো তোমাদের এইরকম সাথে থাকতে পারতাম আরও খুব ভালো লাগত আর আমি তো তোমার কথা চিন্তাই করছিলাম বুঝছ আমি তোমার কথা ভাবছিলাম যে যদি লাইবা থাকত তাহলে ভালো হত এক কাজ করবে সামনের শীতে তুমি তোমার পরিবারসহ সবাই চলে আসবে বেশ কিছুদিন থাকবে থেকে আমাদের এখানে যত পিঠা আছে যত উৎসব আছে সবগুলো পালন করে একসাথে যাবে যাবে তারপর চলে যাবে কারণ তোমরা তো এইগুলো সুযোগ পাচ্ছ না আসলে কিছুদিন বেড়িয়ে গেলে তোমার হয়ত ভালো লাগবে খুব ইচ্ছা থাকলেও সুযোগটা আসলে হয় না দেখা যায় যে যার মতো কাজে ব্যস্ত পড়ালেখা নিয়ে ব্যস্ত

তো সেই চেষ্টা থেকেই অবশ্যই চেষ্টা করব পরের বার তোমাদের সেখানে যাবার তোমাদের বাড়িতে যাব ঘুরে ঘুরে দেখব আশে পাশ আবার পিঠা খাব আর তোমার মায়ের হাতের মজার মজার রান্না খাব তুমি তো আগেও বলেছিলে হ্যাঁ তোমার জন্য আমার আম্মু বলে যে ওদেরকে বল আসতে যে খাবার মানে পিঠা বানাই পিঠা কিছুদিন আগেই অন্য পিঠা বানায়েছিলাম তখন তোমার কথা অনেক মনে পড়ছিল যে তুমি পিঠা খেতে অনেক ভালোবাসো বলছিলে একবার বলেছিলে আমাকে যে তুমি পিঠা খেতে অনেক ভালোবাসো খুব ভালোবাসি তবে আমার সবচেয়ে পছন্দ হছে তোমার পাটি-সাপটা পিঠা তারপর নক্সী-পিঠা কিন্তু যে সকল পিঠাই তোমার নারিকেল দেওয়া হয় সেগুলো আমি একদম পছন্দ করি না নারকেল ছাড়া পিঠা আমার খুব ভালো লাগে আমি নারিকেল আসলে খাই না খেতে

তাহলে তো ভালই জানো তুমি একটা কথা আছে আমি নিজের হাতে পাটি-সাপটা পিঠা বানাতে পারি

বা ভালো তো তাহলে পরেরবার এসে তোমার হাতেই পাটি-সাপটা দিয়েই আমি আমার পিঠা যাত্রা শুরু করব অবশ্যই আমি অনেক আগ্রহের সাথে তোমার জন্য অপেক্ষা করব যে তুমি আসবে এসে আমার হাতের পিঠা খাবে অবশ্যই অবশ্যই আমিও তো এখন থেকেই আগ্রহী হয়ে আছি আমি আসলে দিন গুনছি কবে যাব আর কি পরের শীত পর্যন্ত অপেক্ষা করতে পারব কি না জানি না আমি সামনে ছুটি পেলেই পিঠা খাওয়ার জন্য তো কোন সময় লাগে না আসলে যে কোন সময়েই খাওয়া যায় চলে আসবে এক সময় অবশ্যই তোমার আব্বু আম্মু ভালো আছে তো না হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে আশা করছি তোমার বাড়িরও সবাই ভালো আছে আলহামদুল্লিলা হ্যা সবাই ভালো আছে ভালোবাসা জানিও সালাম জানিও অবশ্যই অবশ্যই আমারও সালাম জানিও সবার

লাইফের মোস্ট ইম্পরট্যান্ট কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট। তুই যদি পাঁচটাকা কামাস একদম বেসিক পাঁচটাকা কামাচ্ছিস দুটাকা সংসারে দে দুটাকা সংসারের আউট সাইডের খরচা, একটাকা দিয়ে ইনভেস্ট কর। সব থেকে বেস্ট হচ্ছে ট্রেডিং এন্ড ইনভেস্টমেন্ট, যদি তুই এটা করতে না পারিস তো তুই এই যে বললি না যে যতদিন শরীর আছে ততোদিন তারপরে কি, তারপরে শেষ। বেশি না ওই কি বলে যেন শ্মশানটার নাম আরে ঐতো কেওড়া তলা, নিমতলা ও ওই জায়গায়, আর কিছু না কিন্তু যদি থাকতে চাস ইনভেস্টমেন্ট কর, তোদের কোনো ধারণা নেই ভারতের স্টক মার্কেট কোন লেভেলের পৌঁছে যাচ্ছে। কিছু না কোনো কিছু না জাস্ট টাকা ইন

হম ওটাই, শুধুমাত্র যে স্টক মার্কেটে করতে হবে তা না ইনভেস্ট তো অনেক রকম আছে। ইনভেস্টমেন্ট বলতে তুই তোর আহ যে এক্সসেস মান আহ অর্থ আছে। এক্সসেস মানটা মানে এক্সট্রা মানি আছে সেটাকে তুই অন্যকিছুতে ইনভেস্ট করবি যার ভ্যালু ওভার দ্যা টাইম বাড়তে থাকবে। সেক্ষেত্রে তুই ফ্লাট কিনতে পারিস, নতুন হওয়া প্রজেক্টে যার ভ্যালু পরবর্তীকালে বাড়বে আহ প্লট কিনতে পারিস জমির আহ ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করা যেতে পারে, অন্য এরকম অনেকরকম জায়গা আছে। গাড়িতে করাটা ওটা মনে হয়না ভালো আইডিয়া কারণ গাড়ির ভ্যালু কমতে থাকে দিন দিন নাকি বাড়তে থাকে, ওটা কোন ইনভেস্টমেন্ট হলো না। তো এরকম কিছু রয়েছে। যদিও শেয়ার মার্কেট সবথেকে কমন ওয়ে, যেটা কিনা ইসিলি যে কেউ একটু রিসার্চ করে করতে পারে। আহ সময় দিতে হবে, এতে কিছু ক্ষেত্রে আহ ইনভেস্টিংও ফুল টাইম জব হয়ে দাঁড়ায়। আবার যদি তুমি ইসিলি করতে চাও তাহলে সেক্ষেত্রে অতটাও নয়, দিনে দু তিন ঘন্টা টাইম দিলেই হয় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু করতে হবে। অর্থ ফেলে দেখে লাভ নেই

হ্যা ওটাতো আমিও বিশ্বাস করি যে হম টাকা সেভিংস একাউন্টে ফেলে রেখে লাভ নেই, ওটা ইনভেস্টমেন্ট করাটাই বেটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই ইনভেস্টমেন্ট করতে গেলে সেই অর্থটাতো দরকার

টা কি ভালো মানে অল্প থেকে কোনটা থেকে কি শুরু করা যাবে। এই জিনিসগুলো যদি একটু জানাতে পারিস তো আমায় খুব ভালো

দেখ ভাই এস আই পি ফুল ফর্ম কি? সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে তুই এমন জায়গায় ইনভেস্ট করছিস যেটা প্রত্যেক মাসে

ভালো দিক হচ্ছে যেটা যে এরা মেইনলি যারা এই এস আই পি গুলো খোলে বা মিউচুয়াল ফান্ড গুলো খোলে তারা হচ্ছে কোনো বড়ো ব্র্যান্ড ব্যাংকের ব্রাঞ্চের ফাইনান্সিয়াল ম্যানেজার যারা বেছে বেছে কিছু ভালো স্টক চুস করে। হ্যা কিছু সেক্টরের স্টক বা অনেকে আছে মানে সব কিছু মিলিয়ে করে এফ এন সি জি, অটো ব্যাঙ্ক তারপরে আছে এদিকে কি বলবো এদিকে ফিনান্সিয়ালের ইয়ে গুলো রয়েছে এন বি এফ সি। ভালো বাজাজ ফাইন্যান্স ভালো। এরকম ওরা কিছু ভালো ভালো স্টক চুস করে। রিয়ালিটি আহ কনস্ট্রাকশন কোম্পানি তো এদের থেকে টপ টপ লেভেলের স্টক গুলোকে এরা চুস করে, বেস্ট ফান্ডামেন্টাল বেস চেক করে। এরা এরা কিন্তু কোনো সময় টেকনিক্যাল চেক করেনা, বর্তমান মার্কেটে যদি তুই এখন এস আই পি খুলিস তুই বোকা হয়ে যাবি। কারণ মার্কেট এখন লাইফ টাইম হাই এরকম ওপরে ইন্ডিয়া আগে কখনো দেখেনি এতো ইন্ডেক্স। তো তোর উচিত যদি তুই ভাবছিস যে আমি এস আই পি করতে যাবো তাহলে তোকে ওই বড়ো বড়ো ভালো ভালো কোম্পানি গুলোকে ধরতে হবে এস আই পি বা মিউচুয়াল ফান্ড এগুলো তাদের জন্য ঠিক আছে যারা ডাইরেক্টলি নিজেদের ইনভয়েসমেন্ট ইনভেস্টমেন্টের সঙ্গে ইনভলভ হতে চাইছে না, তারা তাদের জমানো অর্থ অন্য কারোর কাছে দিয়ে দিচ্ছে সে ও তার হয়ে তারা নিজেদের মতন করে ট্রেডিং করছে আর তাদের যে টার্মস এন্ড কন্ডিশন থাকছে যে ডিল হচ্ছে এদের সঙ্গে সেই অনুযায়ী তারা তাদেরকে একটা তাদের প্রফিট মার্জিন থেকে টাকা দিচ্ছে

নিজের কন্ট্রোল নিজের কাছে রাখছে, যখন খুশি তখন উইথড্রল করা যাচ্ছে। এস আই পি এবং কিছু মিউচুয়াল ফান্ড এও করা যাই যখন খুশি তখন উইথড্রল। কিন্তু তাও সেই প্রসেসটা অতটা ইসি নয় নিজের ইনভেস্ট করা শেয়ারের মতন। আর আর তাছাড়া নিজের অর্থ অন্যের কাছে দেওয়াটা কখনোই আমার মতে ভালো আইডিয়া মনে হয়না। তো আমি প্রেফার করবো নিজের ইনভেস্টমেন্ট নিজেই সিকিউর করার অন্যকে ওর মধ্যে না রেখে যদি আমরা কাছে সেই সময়টা থাকে দিনে দু তিন ঘন্টা স্পেন্ড করার মতো। আর যদি সেরকম মনে হয় যে তোর কাজবাজের মধ্যে দিয়ে আর তোর সময় হচ্ছে না সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খারাপ অপসন নয় এস আই পি র ব্যাপারে আমি অতটা জানিনা যদিও না বুঝতে পারলাম তাহলে, মেইন হচ্ছে এস আই পি উম উহ এই ব্যাপারটা হচ্ছে যে অন্য কারোর কাছে আমার টাকাগুলো দিতে হবে এতেতো আমার বেসিক্যালি আমার কোনো স্কিল ডেভেলপ হচ্ছে না যে আমি কিছু জানতে পারছি না, মার্কেট সম্বন্ধে আমার কোনো আইডিয়া তৈরী হচ্ছে না যখন। আমি ওদেরটা থেকে বিরতই থাকার চেষ্টা করবো। তো এর পরে হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মানে আমার ট্রেডিং একাউন্ট খুলে ওখানে আমার নিজের থেকে ট্রেড করতে হবে এটাই যা। কিন্তু এতে শুধু মানে না জেনে শুনে ট্রেড করলে হবে না তো সম্মন্ধে বিষয়ে জেনে তারপরে শুরু করতে হবে তো এরজন্য আশা করবো তীর্থ একটু ভালোভাবে হেল্প করবি আমার। তো একটু হেল্প করিস যাতে এই মার্কেটটা সম্বন্ধে একটু আইডিয়া হয় কিকরে কি করতে হবে সব বুঝতে পারি তো একটু বুঝিয়ে ভালো করে আমায় দেখ ভাই তোদেরকে একটা কথা বলি খারাপ ভাববিনা কখনো, তোরা সিম্পলি যদি গ্রাজুয়েশন এই অবধি গ্রাজুয়েশন পাশ করেছিস, মানে মাধ্যমিক পাশ করেছিস। ধর একটা বেসিক দরকার জীবনে মাধ্যমিক পাশের মানে যে আমাদের হয়না যে এ বি সি ডি, ওয়ান টু থ্রী, নামতা ওই এইসব জানা দরকার। টুয়েলভ পাশ করেছিস, এই ধর যে আমি ফাইন্যান্স দেখবো এই দেখবো ওই দেখবো ঠিক আছে গ্রাজুয়েশনে ভর্তি হয়েছিস সবজায়গাতেই জীবনে টাকা দিয়েছিস, প্রত্যেক জায়গাতেই মানে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা সেমিস্টার, প্রত্যেকটা ইয়ারে কিছু নাহোক আমাদের পিছনে তো কুড়ি থেকে তিরিশ হাজার টাকা একদম বেসিক খরচা হয়েছেই। তাই এর পিছনেও প্রাইভেট খাওয়া খরচটাই হয়ে গেছে। যাওয়া, থাকা, ওখানে একটা স্কুলে একটা স্কুলের ফি, প্রাইভেটের ফিস মিনিমাম কুড়ি হাজার টাকা করে খরচা হয়েছে যেখানে আমরা শিখেছি কি? মানে আমরা এখনো জানি না যে মানে টাকার সংজ্ঞা কি। টাকা কি। হ্যা কিচ্ছু জানি না, কিন্তু তবু আমরা ওখানে অতগুলো টাকা খরচা করেছি। যার ভ্যালুটা, হ্যা হয়তো এটা বলতে পারিস তোর কাছে ডিগ্রী আছে, তোকে দুজন মানুষ সম্মান দেবে। সম্মানের কিছু নেই ভাই, পেটে ভাত না থাকলে কেও সম্মান দেবে না। কিন্তু তুই যদি ভাবিস যে আমি কিছু ইস স্কিল শিখবো। ধর মানি মার্কেট বা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড বা স্টক ট্রেডিং বল বা তোর এই সোনা গয়না। মানে আলু পেয়াজেরও জানিস তো তোর ইয়ে হয় ওগুলোকে কমোডিটি বলে। হ্যা যে তোর আলু, পেঁয়াজ, চাল এসবেরও ট্রেডিং হয়। হ্যা সোয়াবিন, সবজি, ফল এভরিথিং ইস ট্রেডিং, কিছু শেয়ার মার্কেটে ভাই কিছু প্রাক্টিক্যাল লাইফেই হয়। কিন্তু সেই সম্বন্ধে নলেজ তোদের কারোর কিচ্ছু নেই। একটু এম বি এ, বি বি এ তে এখানে হালকা পাতলা শেখানো হয় ম্যানেজমেন্ট কিভাবে হয় আদার দেন কোনো জায়গা থেকে তোরা এসব জিনিসগুলো শিখতে পারছিস না। তাহলে তোরা লাইফে কিভাবে বড়ো হবি, কোথা থেকে শিখবি তোদের কোনো ধারণা আছে কি? আগে তোরা এটা বলিস তারপরে তোদেরকে আমি আসতে বলবো দেখ আমাদের যে সিস্টেম্যাটিক পড়াশুনা আছে, ছোটবেলা থেকে যেটা আমরা পড়ি। প্রথমত আমাদের দেশের পড়াশুনা ম্যাক্সিমাম এখনো বেশির ভাগ ছেলে মেয়ে সরকারি স্কুলে কমপ্লিট করে।

প্রত্যেকটা ছেলে মেয়েকে এটেন্ড করে ভালো ভাবে বুঝিয়ে পড়াশুনা দেওয়া সম্ভব নয়। এখানে পড়াশুনাটা করানো হয় লিটারেট বানানোর জন্য, মানে শিক্ষিত বানানোর জন্য আহ যে পড়া লেখা করতে পারবে। ব্যাস ওই বাকি জীবনে যা যা দরকার সেটা বেশিরভাগ আহ ছাত্রছাত্রীদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে নিজেকে ধীরে ধীরে অর্জন করতে হয়। সেক্ষেত্রে ফাইনান্সিয়াল দিকও সেই সেম। আমিতো এখনো পর্যন্ত ফাইনান্সিয়াল দিকে ভুল করি ডেইলি বেসিসে। আর সেই ভুলগুলো থেকে কখনো শিখি কখনো শিখিনা আর যেক্ষেত্রে ট্রেডিংয়ের ব্যাপার হলো এটাও আমাদেরকে ওই স্কুল লাইফের পড়াশুনাতে এগুলো কিছু শেখানো হয়নি, রিয়েল লাইফেও আমরা খুব একটা বেশি এগুলো আমাদের করতে করতে শিখতে হবে। আর করা যায় যে ওটা রিয়েল লাইফে শিখেছে সে তার কাছে আমাদেরকে ক্লাস নিয়ে শিখতে হবে। যেকোনো এক উপায় করা যায়। যে অলরেডি জ্ঞান অর্জন করেছে তার কাছ থেকে নেওয়াটা অনেক সোজা, কারণ তার কাছে অনেক দিনের জ্ঞান রয়েছে। কিন্তু সেটা নিজে অর্জন করতে গেলে অনেকদিন সময় লাগবে, মানে ডিপেন্ড করছে তুমি কতটা এতে ডেডিকেশন দিতে পারছো তার ওপরে বেস করে তোমাকে চুস করতে হবে তুমি কোনদিকটাকে চাইবে। অন্যের থেকে জ্ঞান নেবে তাড়াতাড়ি করে না নিজে ধীরে ধীরে শিখতে শিখতে করবে।

নিজে ধীরে ধীরে শিখতে গেলে তো অনেক সময় লেগে যাবে অত সময় ধরে শিখে তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করবো কবে। তো ওই অন্যের কাছ থেকে শেখার ইয়ে টাই রাস্তা কি আছে যেটা তীর্থ বলছিলো। তীর্থ প্রথমে বলছিলো ওই টাকার সংজ্ঞা সম্বন্ধে। সত্যিই

কোনো এতো এই মানে নতুন বিল পাশ হচ্ছে আইনি হচ্ছে কিন্তু তবুও পড়াশুনা মানে শিক্ষা ক্ষেত্রে কোনো উন্নতির কোনো যখন নেই। সেই পুরোনো প্রচলিত ধারেতেই চলে আসছে পড়াশুনার সিস্টেম। তো এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে ছেলেমেয়েদের ভবিষৎ উন ঠিক করার জন্য। আর তীর্থ এদিকে কি বলছে আমায় যে, না আমার সম্বন্ধে কোনো আইডিয়া নেই ভাই, তুই আমায় যদি কিছু বলতে পারিস তো বল কোথা দিয়ে কি শিখতে হবে কি না শিখতে হবে দেখ একটা কথা তোদেরকে বলি ভাই টাকা জিনিসটা না কখনোই এক জায়গায় স্থির থাকেনা। সে যত বড়োই কোটিপতি হোক আর যত বড়োই ভিক্ষারী হোক, টাকা সবসময় এক হাত থেকে এক হাতে টাকা হচ্ছে তোর কি বলবো, যদি এর সংজ্ঞা জিজ্ঞাস করিস এটা এমনি একটা জিনিস বা বস্তু যেটা থেকে তুই চাইলে যা কিছু কিনতে পারিস। ফিলিংস এই জিনিসটাকে যদি কামাতে জানতে হয়, এই জিনিসটাকে ধরে রাখাও জানতে হবে। এইসব জ্ঞান তুই কোনো কনভেন্সানাল যে প্রথাগত বিদ্যা থেকে পেতে পারিস। এর জন্য তোকে যারা টাকা কমাতে জানে তাদের সঙ্গে মিশতে হবে, তাদেরকে হবে। তারা কিভাবে চলছে সেটা জানতে হবে। কেউ কেউ আছে যারা পড়াশুনা জানেনা মাধ্যমিক পাশ হীরের ব্যবসা করছে। দেশের এখন ইন্ডিয়ার এক নম্বর কেউ কেউ আছে যারা অনেকদূর পড়াশুনা করেছে হম বড়োবড়ো আমাদের কি বলবো একএক সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল তাদের টিচাররা ভিখারির মতন পরে রয়েছে। তাদের কাছে জ্ঞান নেই, জ্ঞানের ভান্ডার যদি ভাবিস আমি টাকা কামাবো তাহলে টাকা যারা কামাই তাদের কাছ থেকে এটলিস্ট অবসার্ভ করে শেখো। এবার যদি বলিস স্টক মার্কেট থেকে কি করে শিখবো ভাই স্টক মার্কেটের হাজারটা কোর্স আছে, হাজারটা ইনস্টিটিউশন আছে তাদের কাছ থেকে তুমি এইটুকু রিসার্চ করে নাও দশজনের মধ্যে বেস্ট কোনটা। তাকে তুমি এক লাখ দাও দু লাখ দাও তিন লাখ দাও তিন বছর চার বছরের কোর্স হবে। তুমি শেখো পেসেন্স মানি এনে দেয়, করতে হবে ভাই যদি ইচ্ছা থাকে তো

আমরা যেন মানে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছি সেরকম ভাবে কোনোকিছু না শিখি, কারণ সেই বয়স আর আমাদের নেই। আমাকে কাদ কারোর কাছে প্রুফ করতে হচ্ছে না যে আমরা বাড়িতে পড়েছি। আমাদেরকে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। সেই কারণে আমরা ধীরে ধীরে শিখবো কিন্তু যেটুকু শিখবো যেন হান্ড্রেড পার্সেন্টলি বুঝে শিখি যে পরবর্তীকালে সেটাকে আমি কাজে লাগাতে পারবো। একারণে আমরা যে কোনো স্টাডি এখন করিনা কেন সেটাকে সময় দিয়ে করতে হবে ধীরেধীরে। আমরা সেই ছোটবেলাকার মতন আর আমাদের সেই ব্রেইন ক্যাপাসিটি নেই এখন, আমরা তার থেকে অনেক বেশি ডেভেলপট, আমাদের জ্ঞান অনেক বেড়েছে। মাথা বেশি ইউস করতে পারি আমরাতো কোনো কিছু শেখা আমাদের জন্য সহজ হয়ে যাবে এখন। এমন কিছু কঠিন নয় শুধু চেষ্টা করতে হবে, আর সেই ইচ্ছাটা থাকতে হবে যে আমরা টাকা ইনকাম করবো এবং যারা সেগুলো করে রেগুলারলি তাদেরকে দেখে শিখতে হবে, তাদের কাছাকাছি থাকতে হবে। কিন্তু তাদের ওপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, তাদের জ্ঞানটাকে আমাকে শিখে নিতে হবে। এটাই একমাত্র উপায়

ঠিক আছে বুঝতে পারলাম তাহলে কিভাবে কি করতে হবে, ভুলভ্রান্তি হলে তোরা একটু ধরিয়া দিস তোরাতো আছিস। তোদের ভরসাতেই আছি তাহলে, ঠিক আছে তাহলে ওরকম ভাবে বলিসনা ভাই, আমাদের ভরসায় আছিস কোনো গ্যারান্টি নেই সালা কাল বেঁচে থাকবো কিনা। তাও আবার বাইক মাইক খুব বাজে চালায়, আহ রাস্তা দিয়ে গেলাম টাকাস করে গিয়ে টপকে গেলাম নিজে বাঁচতে শেখ, চলতে শেখ আর কিছু বলবো না, জ্ঞান অনেক দিয়ে ফেলেছি।